রাস্তা রয়েছে রাস্তার সামনে গ্রিল দিয়ে কয় কতটা ঢাকা রয়েছে।

এবং দাবার গুটিটি ভিন্ন রকম গুটিটি এক একটি এক এক রকম কালারের।

ভএই সবিটি দেখে বোঝা যাচ্ছে সামনে একটি বিল্ডিং রয়েছে।

দোকানটিতে নানান রকমের মাল রয়েছে।

চোকেজের উপরে একটি ফোনপে কিউ_আর কোড রয়েছে।

সোকেজের ভিতরে অনেক তিন রকমের লাড্ডু দেখা যাচ্ছ--

এই চবিটি দেখে বুঝা যাচ্চে একানে একটি মাঠ রয়ে--

এই ছবিটি দেখে বুঝা যাচ্ছে এটি একটি দোকান।

এই ছবিটি দেখে বুঝা যাচ্ছে এটি একটি গর।

দোকানের মধ্যে বাজাজ ফিলিপস ঊষা অনেক গু অনেক কোম্পানি র মাল রয়েছে।

ফটোটি দেখে অত্যন্ত সুন্দর লাগছে।

দোকানের সামনে একটি অটো গাড়ি রয়েছে এবং একটি ইও উম ন্যানো গাড়ি রয়েছে।

এই ছবিটি দেখে বুঝা যাচ্ছে একটি ট্রেইনের রাস্তা ব্রিজ নীচে রয়েছে জল।

খোলা আকাশে দেখতে অনেক সুন্দর লাগছে।

এই চবিটি দেখে বুঝা যাচচে একানে একটি পাহাড়ের চবি ।

পিছন দিকে আকাশ দেখা যাচ্ছে এবং আকাশ দেখতে অত্যন্ত সুন্দর লাগছে।

এবং বিল্ডিংয়ের সামোনে খোলা জায়গা রয়েছে।

এবং সামনে একটি টি_ভি লাগানো রয়েছে।

আর পিছনে পাথরের পাহাড় রয়েছে।

এই ছবিটি দেখে বুঝা যাচ্ছে এখানে একটি পুরানো বাড়ি রয়েছে।

সাইডে অনেকগুলি গাছও রয়েছে দেওয়ালে শ্যাওলা গাছও জন্মেছে ছবিটি অত্যন্ত সুন্দর লাগছে ছবিটি দেখে পুরাতন মনে হচ্ছে।

রুমের ভিতরে অনেকগুলি মেয়ে ডান্স শিখছে।